এটি একটি খুব সুন্দর হাবিলি যেখানে দেখা যাচ্ছে হাবলীর ভেতরের অংশটুকু দেখা যাচ্ছে অনেএকগুলো কক্ষ রয়েছে ।

এবং পাঁচিলের গায়ে খুব সুন্দর ভাবে ডিজাইন করা রয়েছে এবং দেখা যাচ্ছে একটি এ.সি. রয়েছে এবং একটি মানুষ দাঁড়িয়ে।

এটি একটি পুকুর। যেখানে দেখা যাচ্ছে পুকুরের পাশেই একটি কুমির শুয়ে আছে।

একটি ফাঁকা জায়গায় যেখানে দেখা যাচ্ছে একটি চার চাকা গাড়ি দাঁড় করা রয়েছে সাদা রঙের। তার পেছনে একটি গাছ রয়েছে এবং কিছুটা সামনেই দেখা যাচ্ছে দুটি পরপর বড়ো বড়ো বিল্ডিং রয়েছে।

এটি একটি সবজি বাজার। যেখানে দেখা যাচ্ছে অনেক ধরনের সবজি সুন্দরভাবে সাজানো। শসা গাজর উচ্ছে লাল আলু ভেন্ডি বেগুন--